বনে যাওয়ার কথায় আজ যার পেট হ্যাঁ পেট পুরো

অ্যা কাঁচা বাঁশের মাথায় মশাল জ্বলে ধোঁয়া দিয়ে মৌমাছি তারাই আর তৃতীয় জনের একটা বড় ধামা দিই হাতে চাকে নিচে দাঁড়িয়ে যাচ্ছে চা খাচ্ছে শুরু হল সেগুলো মাটিতে না পড়ে ধামায় ধামার মধ্যে পড়ে যে

মৌমাছিকে ভুল পথে কালি করতে হয় তা না হলে এইবার খৈমুগাও যা খোঁজ পেলে লোক্ষন মৌমাছির থেকে ধরে তাতে কামড়ে কাকা কামড়ে ছেড়ে শেষ করে দে কবে দিবে ধনাই মন্ত্রণা জানে সে নিজে তা বলে কি লোধা লোকে টা বিশ্বাস করে না এখন তারা জীবনের জীবনের ধর্নায় মামু গায়ের তাই করে মধু কাটে দলের লোক দলের দলের সঙ্গে একটা যে কল কলসিও থাকে এক্স এক্স এক্সট্রা কাঁটা হলে মধু পড়ে করে উঠেই ঝাঁকা ঝাঁকা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

ইন্দো US education and skill development working.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

School bright নেহেরু program সম্পর্কে কলা এবং সংস্কৃতি ব্যবস্থাপনা অর্থনীতি আন্তর্জাতিক বিষয়াবলী পরিবেশ বিজ্ঞান গবেষণা যোগ gender studies public sector এ ভারতীয় ছাত্রদের জন্য,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 তহবিল কি জন্য ব্যবহার করা হবে।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 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন যা আগের বাজেটের চেয়ে প্রায় সাঁইত্রিশ হাজার পাঁচশো কোটি টাকা বেশি। এই বাজেটের অধীনে রাস্তা বিদ্যুৎ এবং জল পরিকাঠামোর জন্য বিয়াল্লিশ হাজার একশো আটাশ কোটি বরাদ্দ করা হয়েছে।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

শিশু বাজেট সম্পর্কে,